তীব্র সূর্য প্রখরভাবে উঠে আছে দেখতে পাচ্ছি নীচে অনেক জল দেখতে পাচ্ছি।

এখানে আমরা কিছু কেক নীচে আইসক্রিম দেখতে পাচ্ছি ওপরে দুটো কেক দেখতে পাচ্ছি।

একজন বাইক নিয়ে এসে দাঁড়িয়েছে পেট্রোল পাম্প -এ যে তেল ভরেন উনি।

এখানে একটি ব়্যাক দেখতে পাচ্ছি যেটি সম্ভবত দোকানের ব়্যাক এখানে নানা রকমের চকলেট দেখতে পাচ্ছি।

তাই খুব মৃদু আলো দেখা যাচ্ছে সূর্যকে ডুবন্ত অবস্থায় দেখা যাচ্ছে।

জল বয়ে যাচ্ছে চারপাশে অনেক সবুজ গাছপালা দেখতে পাচ্ছি সবুজে ঘেরা--

স্কুল টাইপ -এর অনেকটা বাগানবাড়িও বলা যেতে পারে স্কুলও বলা যেতে পারে।

মাছওয়ালি রয়েছেন যারা মাছ বিক্রি করছেন একজন খুব সম্ভবত--

নীল রঙের কাচের যেখানে একটি গেট দেখতে পাচ্ছি যেটা খোলা আছে পাশের ঘরটি গোলাপি রঙ্গের দেওয়াল আর সাদা মেঝে।

ওয়ালে -এ সুন্দরভাবে নানারকমের কারুকার্য করে আঁকা হলুদ ওয়ালের -এর ওপর মেরুন কালারের -এর আঁকা আছে।

এটি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হোর্ডিং একটা বাড়ির মধ্যে লাগানো আছে যেটি হচ্ছে কিডস ইনক্রেডিবল যেটি বাচ্চাদের--

এটি একটি ইলেকট্রনিক্স দোকান যেখানে মোবাইল মোবাইল এর যাবতীয় সরঞ্জাম --

কিছু মানুষ দাঁড়িয়ে আছেন একজন লাল জামা পরে একজন সাদা আরেকজন সাদা একজন নীল।

বাড়ির বাগানে কোনো অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে তিনি এসেছেন।

সামনে অনেক মোটরবাইক রাখা রয়েছে একজন লোক একজন মোটর বাইক -এ দাঁড়িয়ে আছেন।

আর মাঠে কিছু খেলোয়াড় আছে যারা প্র্যাকটিস করছে চারপাশে গাছপালা দেখা যাচ্ছে।